এবং কিছু লোক সবজি কিনতে এসেছে । এখানে একটি মহিলা একটি সবজির দোকানের সামনে দাঁড়িয়ে দরদাম করছে ।

একটি এ.টি.এম -এর দৃশ্য দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে এ.টি.এম -টির বাইরের দৃশ্য এ.টি.এম -টির গায়ে লেখা রয়েছে কাব এ.টি.এম ।

ফুলের মার্কেট এর দৃশ্য দেখানো হচ্ছে এবং দেখা যাচ্ছে ফুলের মার্কেট টিতে বেশ কিছু ফুলের দোকান বসে এবং এখানে অনেক রকমের ফুল রয়ে--

এক কোনায় চার টেবিলে চারজন মহিলা বসে আছে তারা কফি খাচ্ছে এবং দূরে ক্যাফে কেবিন -এ একটি ছেলে কে দেখা যাচ্ছে এবং এক আর একটি ছেলের হাত কফি হাতে দাঁড়িয়ে আছে।